এবং তারই উপরে দেখা যাচ্ছে আহ ফ্লাট বাড়ির আহ দুটো রুম -এর ছবি দেখতে পাচ্ছি আমরা।

এখানে আমরা একটি সুন্দর কাঠের আহ চেয়ার টেবিল আহ এর একটি ছবি দেখতে পারছি। একটি টেবিল এর ছবি দেখতে পারছি। খুব সুন্দর করে ডিসাইন করা ।

ফ্ল্যাট -এর ঠিক পিছনেই রয়েছেন রাস্তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন গাড়িটা।

এখানে আমরা একটি পেট্রল পাম্প -এর ছবি দেখতে পারছি সেখানে বিভিন্ন লোক এখানে প্রস্তুত রয়েছেন আহ--

আবার আহ মুখি-ই পেন ইত্যাদি যা যা লাগে কালীপূজোর সব সবই এখানে পাওয়া যায় ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাঠের মধ্যে কয়েকটি ছেলেমেয়ে ইত্যাদি তারা খেলাধুলা করছেন এবং অ্যাঁ তারই সাথে একটি অ্যাঁ--

ওখানে প্রথমে আমরা কয়েকটি উম ছেলে মেয়ে ইত্যাদি দেখতে পারছি তারা তাদের মিউজিক ইকুইপমেন্ট নিয়ে কিছু একটি বাজাচ্ছেন। কেউ আহ একটি ছেলেকে দেখা গেছে একটি তবলা নিয়ে বাজাচ্ছেন এবং তার ই পাশে একটি মাইক রাখা এবং তার তারই ঠিক পাশে একটি ছেলে আহ সিন্থেসাইজার বাজাচ্ছেন এবং আহ অন্যান্য বিভিন্ন লোকেরা তাদের তাদের দেখাশুনা--

আ দোকানটির নাম নাইন টু টেন আহ এইখানে তার ব্যানার এ তার লেখা আছে ফর এখানে হোম ডেলিভারি হয় এবং তাদের--

এখানে আমরা একটি লজ -এর ছবিটি দেখতে পারছি। আহ লজ টির নাম হচ্ছে আ সবিতা লজ এবং তারই পাশে রয়েছে একটি আহ গ্লাস এ মানে --

সেই এই নদীটির সে পুকুরটির সামনে তারা বসে আছেন এবং তারা মাছ তোলার জন্য এসেছেন ।

এইখানে আমরা একটি সেলুন -এর ছবি দেখতে পাচ্ছি যেখানে দুটি আহ চেয়ার পাতা রয়েছে এবং তারই সামনে বিভিন্ন রকমের আহ --

আহ এখানে যারা যারা প্র্যাকটিস করতে যা যা লাগে এবং সেরকম সেরকম জিনিসপত্র কয়েকটা জিম ইকুইপমেন্ট -এর ছবি এখানে দেখা গিয়েছে।

লেখা রয়েছেন। টাইপ করেছেন এবং তারই নিচে খুব সুন্দর সুন্দর খুব সুন্দর করে জায়গাটি সাজানো রয়েছে। আহ প্রচুর রকমের আহ রেড রঙের বেলুনস দিয়ে আহ সাজানো রয়েছেন এটা ।